একটা মানুষ ছাতা ধরে আছে দেখতে পাচ্ছি।

দোকানের আলমারিতে দেখতেছি ব্রাশ কাঁইচি ব্লু পয়েন্ট আটা রয়েছে প্লাস বই রয়েছে খুব সুন্দর ভাবে.

এখানে আমি একটা গেরেজ দেখার পাচ্ছি একটা রুমের মাঝখানে .

লাইট দেখতে পাচ্ছি আমি এখানে একটা বাইক দেখতে পাচ্ছি.

এখানে আমি দেখতে পাচ্ছি রিংস রয়েছে এবং বুট চানা রয়েছে আমি --

রুমটা রয়েছে সাদা কালার দিয়ে রং করা এবং লাল।

একটা ছেলে জিম করতে আসছে তার নীচে একটা ডোর দড়ি রয়েছে।

একজন চুল কাটছে এবং একটা কাঁচির কাঁইচ দেখতে পাচ্ছি এবং ঝুড়ি রয়েছে.

আর নিচে কালো রঙ্গের এবং সবুজ রঙ কার্পেট রয়েছে .

এখানে আমি একটা মাঠ দেখতে পাচ্ছি.

গ্যারেজের মাঝখানে ভিতরে একটা গাড়িতে পাম লাগানো একটা মেশিন রয়েছে।